না না ওই telegram বলে একটা app আছে ওই app এ অনেক group থাকে । সেই group এ

বইগুলোর বা web series গুলোর link পাঠায় ওই link টাতে click করে ওটা download

ওটা তো তোর gallery তে চলে এলে এবার তুই যা ইচ্ছা করতে পারিস হ্যাঁ, ওটা তো gallery তে save করলে মানে ওই download করলে চলে আসে এক GB দিয়া কি বলে আহ এক একটা cinema দুঘণ্টার একটা জিনিস কত net খাবে বলতো এই আমি সানাম রে বইটা download করলাম আশিকি two download করলাম ওতো তো নেইনি জানিনা এগুলোর video quality ভালো বা এগুলোর হয়তো চাহিদা অনেক আছে দেখ এখানে হয়তো telegram ফেলিগ্রাম নিয়ে হয়তো বেশি নেয় আমি জানিনা ওয়াইফাই থেকে ডাউনলোড করে নিয়েছে আজকে আমরা যাব গিয়ে ওই sir এর ফোন থেকে near by share করে আর আমরা তিনজনে এক্স প্রেম cinema টা

গেলেও সবাই মিলে না গেলে কি মজা আসে না আমাদের বাড়ি থেকে তো কেউ যাবে না যদি যায় তো বাড়ি ছেড়ে কে যাবে জানিস তো সব এবারে মায়াপুরের টা heavy লেগেছে। আগের বারে তো প্রথম বারে গিয়ে তো ট্রেনে বসে বসেই বিরক্ত লেগে যাচ্ছিল এবারে ওই যে তিন ঘন্টা যাওয়াটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না।

এবারে ওই ঘরটা না নিলে ওই ছাদটায় যাওয়া যাবেনা

ওখানে তো number দেওয়া আছে। রাত্রিবেলা একটা সাইকেল দোকানে না কোথায় ফোন করবে বলে সেখানে ফোন করে দিয়েছে মা বলেছে বলে এবারটা তুই যাচ্ছিস যা পরের বারে, আমি যাব তুই বাড়ি থাকবি বলা কওয়া হয়ে গিয়েছে আগের বারে গিয়েছি অনেক ভিতরে ছিলাম সেই যেখানে শ্যাম কুঞ্জ, রাধা কুঞ্জ দেখতে গেলাম না অনেকটা ভিতরে আর এবারে যেমন দুজনেই সোজা মন্দিরে চলে গেলাম ওটাও যাওয়া যাবে না। হম এটা কাছাকাছি ছিল দুজন মিলে চলে গেলাম না হলে সেই সবার সাথেই যেতে হতো। এখন কি পুরীতে যাওয়ার plan কথাবার্তা হচ্ছে নাকি হ্যাঁ না হলে তো ওরা তো আমাদের বয়সী গেলেও তো কিছু মনেই থাকবে না আমাদের তো কিছু মনেই নেই বলতে গেলে

আমারও কিছু মনে নেই। বেকার যাওয়া জ্ঞান হয়না তখন সব নিয়ে গেলে হয় এখন আমাদের জ্ঞান হয়েছে এখন একটু গিয়ে photo photo তুলবো কোথায় তা না এতে নিয়ে গেল

বলছিল নাকি যে ওই উম মেলায় নিয়ে যাবে একটা মেলায় নিয়ে যাবে বা একটা museum নিয়ে যাবে। মেলা মানে এমনি মেলা না, মেলা মানে সেই হস্তশিল্পের যে মেলাগুলো হয় না

এমনি মেলায় ছাত্রদেরকে নিয়ে গিয়ে কি হবে?

হ্যাঁ ওই জন্য নিয়ে যায় আমাদের যেরকম ইয়ে তে কোথায় নিয়ে গেছিল আমাদের কে তোকে বলেছিলাম তোরে শ্রীরামপুরের ঐদিকে গিয়েছিলাম কোথায় ওখানটায় ওই মন্দির ফন্দির দেখিয়েছে ঐতিহাসিক স্থান আমাদের এরকম পরীক্ষায় পড়েছিল তোমার দেখা একটা ঐতিহাসিক স্থান এর নাম লেখ বা জাদুঘরের সম্পর্কে লেখ পঞ্চাশ নাম্বারের ওরা স্বচক্ষে নিয়ে যায় আমাদেরকে যারা আমরা মানে আমরা যাতে ভালো করে আরো লিখতে পারি। এবারে কোন মেলায় নিয়ে যাবে বা ওই জাদুঘরে নিয়ে যাবে আমরা যাতে ভালো করে লিখতে পারি, এখানে পড়তে ঢুকে। এর আগে তো যায়নি বাপ্পা sir তো বলেছিল এখানে নিয়ে যাবে ওখানে নিয়ে যাবে শুধু শুনিয়ে কোথাও যায়নি একবার

আমি এই ঘুরতে গিয়েছিলাম হম বাবা যা অশান্তি করছিল হ্যাঁ মা বলছিল যে জয় জয়রামপুরে যাবে আমি বললাম ওসব সন্ন্যাসী টন্ন্যাসী করবো না তুই করবি যদি সবার সাথে যাওয়া হয় তাহলে করবো। এমনিতেও করবো বড় বাজারে তো গিয়েছিলাম আগের বার হ্যাঁ ওই বলাকওয়া হবেক্ষণে মাকে বলবো যে যতদিন বাঁচবে ততদিন সন্ন্যাস করবে আর ততদিন ওখানেই যাবে তে খানে এক বছর তো করতে পারেনি। কবে বলতো বৈশাখ মাসেই হয় মনে হয় সবশেষ আমার আর কিছু নেই আমার আর বিয়ে বাড়ি টিয়ে বাড়ি

হম এদের জীবনটা কত smooth উহ পরে করবো এখন তো হবে না আর একদিন সোনালী কে ফোন করা হবে ফোন করবি conference নেওয়া হবে কারণ অত্যাচার ফত্যাচার করছে নাকি তোকে তোর সাথে তো কেউ কথা টথা বলে না মনে হয় আমরাই একটুখানি একটুখানি জানবো জেনে একটু বাড়ির লোককে খবরা খবর দেবো। কোন অত্যাচার হলে আমরা দেখব আবার বিয়ের আগে registry করে গেছে ছি ফোনটা রাখলি ওর সাথে কথা হয়ে গেল ছোট পিসি বলে যে number টা save করা আছে, ওটা ছোট পিসি number নয় সে অন্য একজনের number

আমি ফোনটা কেটে করছি দাঁড়া নমস্কার বন্ধুরা কিরকম আছেন আপনারা সবাই আশা করছি আপনারা ভালোই আছেন আজকে আমি আপনাদের জন্য গল্পনা নিয়ে এসেছি শ্রীকৃষ্ণ রামকৃষ্ণ পরমহংসকে নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনাদের জন্য আজকের গল্পটি রয়েছে একজন বিখ্যাত ব্যক্তি স্বামী বিবেকানন্দের জীবনী তিনি একজন ছিলেন বড় দার্শনিক ব্যক্তি তার লেখা প্রত্যেকটি বই আজও সমস্ত বাঙালি ও সমস্ত ভারতবাসীদের সমানভাবে মুগ্ধ করে স্বামী যে একজন এমনি এক এক মহান ব্যাক্তি ছিলেন যার উচ্চ চিন্তাধারা ও আধ্যাত্মিক গান ও সংস্কৃতিক অভিজ্ঞতা প্রত্যেক মানুষের মনে গোপনীয় ছাপ দিয়ে গেছে তার অদ্ভূত দূরদর্শিতা ভারতীয় বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আমরা হয়তো প্রত্যেকটি ব্যক্তি জানি কি উনি স্বাভাবিক রূপে অনেক দয়ালু ব্যক্তি ছিলেন তিনি সাধারণ মানুষ ছাড়াও অন্যান্য জীবদের জন্য ভালোবাসে রাখতেন তিনি সর্বদা সবাইকে প্রত্যেক জীবকে সমানভাবে ভালোবাসা দেওয়ার কথা বলতেন কারণ তার মতন অনুযায়ী প্রত্যেক জীবের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব বিদ্যমান স্বামীজি মনে করতেন শ্রদ্ধা ভাবে প্রত্যেক মানুষের জীবনী খুবই সুন্দর করে যদি গড়ে তোলা যায় তো মানুষটা একজন ভালো ব্যক্তি দাঁড়ায় এছাড়াও তিনি একজন সবল ও প্রবল আত্মবিশ্বাসী ব্যক্তি ছিলেন সকলের উদ্দেশ্যে এক সময় বলেছিলেন যতক্ষণ আপনি নিজের উপরে বিশ্বাস না করতে পারবেন ততক্ষণ আপনি ঈশ্বরের রূপে বিশ্বাস করতে পারবেন না এই মহান সন্তান জন্মগ্রহণ করেন ছেন আঠারোশো তেষট্টি সালে বারো জানুয়ারি উত্তর কলকাতায় শিমুলিয়া গ্রামে

মায়ের নাম ছিল ভুবনেশ্বরী দেবী যিনি একজন সাধারণ মহিলা ছিলেন স্বামীজীর পরিবারে সদস্য জনের সংখ্যা ছিল মোট নয়জন বলা যায় স্বামীজীর মনে আধ্যাত্মিক ভাবটাকে সবার প্রথম জাগ্রত করান তার মা ভুবনেশ্বরী দেবী উনারই প্রথম হাত ছিল আধ্যাত্বিক জীবনে সব সময় আনার জন্য উনার জীবনী তিনি খুবই ধার্মিক নারী ছিলেন হিন্দু শাস্ত্র রামায়ণ মহাভারত বিষয়ে তার অনেক জ্ঞান ছিল উনার

জানতে পারি সেইটা গড়ে তোলার পিছনে তার মা বাবার অনেক বড় অবদান ছোটবেলা থেকে আধ্যাত্বিক দিকে নরেন দত্ত স্বামী বিবেকানন্দের প্রতি যে আগ্রহ ফুটে উঠেছিল সেই কথাটি আপনাদেরকে সবাইকে জানাবো সেই সময় উনি

মূর্তির সামনে প্রায় বসতেন এবং নানা রকমের সাধু সন্ন্যাসীদের প্রতি আগ্রহ রাখতেন ছোটবেলায় তিনি এত দুষ্টু ছিলেন যে তার বাবা মায়ের জন্য উনাকে সামলানো কঠিন হয়ে যেত মাঝে মাঝে শোনা যায় উনার মা অনেক সময় বলতেন শিবের কাছে গিয়ে উনি যা চাইতেন শিব উনাকে দিয়ে দিতেন

যাদের তো কোনদিনই ভুলতো না আবার যা পড়তো সেই বিষয়ে সারা জীবন মানে আর কি মনে থাকতো ছোট নরেন্দ্রনাথ দত্ত ধর্ম ছিল হিন্দু ধর্ম কিন্তু উনি এত বিশ্ব তে পুরো বিশ্ব তে এত নাম করবে যে কেউ জানতো না স্বামী বিবেকানন্দ আঠারোশো এক সত্তর সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠিত মেট্রোপলিটন institute এ সবার প্রথম ভর্তি হন সেখানেই পড়াশোনা করেন যতদিন না না পর্যন্ত উনার পরিবার ছত্রিশগড় না যায় রায়পুর থেকে আবার আঠারোশো ঊনাশী সালে ফিরে আসেন এবং প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে পাস করে তিনি ভর্তি হন কলকাতা প্রেসিডেন্সি college এ আর সেই বছর কলেজের সব পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে একমাত্র ছাত্র হিসেবে তিনি নাম করেন এরপরে প্রেসিডেন্সি থেকে তিনি পড়াশোনা শেষ করে কলকাতার আরো একটি প্রতিষ্ঠিত college এ ভর্তি হন সেখানেও উনি খুব মন দিয়ে পড়াশোনা করেন সেখানে উনি পশ্চাৎ দর্শন ইউরোপ ইতিহাস এ সকল বিষয় নিয়ে পড়াশোনা শুরু করেন এবং আঠারোশো চুরাশি সালে স্নাতক ডিগ্রি অর্জিত করেন কলেজে পড়াশোনার পাশাপাশি তিনি প্রচুর পরিমাণে বই পড়তেন ধর্ম দর্শন ইতিহাস সমাজবিজ্ঞান সাহিত্য এবং এইসব বিষয়ে তার ভীষণ আগ্রহ ছিল এছাড়াও তিনি খুব অল্প বয়সে ধার্মিক গ্রন্থ যেরকম রামায়ণ মহাভারত উপনিষদ পড়ে নিয়েছিলেন এত পড়াশোনার মাঝে তিনি কিন্তু শরীর চর্চা করতে একদম ভুলতেন না উনি রোজ ব্যায়াম করতেন এবং যোগাসন করতেন খেলাধুলাতেও সময় বের করতেন রাজা রামমোহন রায় বেদান্ত বিষয়ে গ্রন্থ পড়ে স্বামীজি ব্রাহ্মণ সমাজে ভীষণ ভাবে আকর্ষিত হন শোনা যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বক্তৃতা সম্পর্কে নরেন্দ্রনাথ বেশ ভালোবাসতেন এবং সেই সময় যেই সভা গুলো হত ওখানে উনি আগে চলে যেতেন স্বামী বিবেকানন্দ জীবনে এমন একটি সময় আসে নাকি সংসারী জীবন এবং সন্ন্যাসী জীবনের মধ্যে কোনটা বেছে নেবেন এটা নিয়ে চিন্তিত হয়ে যান তার পিতার মৃত্যুর পরে তিনি পড়াশোনা ছেড়ে দেন কারণ তার পরিবারের পালন পোষণ দায়িত্ব ওনার ওপরে চলে আসে তিনি তার পরিবারের আর্থিক দায়িত্বের জন্য মেট্রোপলিটন স্কুল হিসেবে যোগদান করেন কিন্তু এটা কিছুদিনের জন্য করেছিলেন সেখানে উনি বেশি দিন পড়াতে পারেননি এর পিছনে তার সবথেকে বড় কারণ ছিল আধ্যাত্মিক জীবনী আকর্ষণ শোনা যায় তিনি নাকি দেবেন্দ্র ঠাকুরের সঙ্গে দেখা করে তাকে জিজ্ঞেস করেছিলেন কি আপনি কি ঈশ্বরকে দেখেছেন এই কথা শুনে দেবেন্দ্রনাথ ঠাকুর স্বামীজিকে

দেওয়া সম্ভব না অবশ্যই তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের কথা মতনই রামকৃষ্ণ পরমহংসের সাথে সাক্ষাৎ করেন তারপরে কি হয় সেটাই ইতিহাস স্বামীজী একবার রামকৃষ্ণ পরমহংসের ভক্ত হন তারপরে উনার থেকে কখনোই চাননা নিজের জীবনে তার গুরুর আদেশ ও নীতিগুলোকে সারা জীবন তিনি পালন করেন ধীরে ধীরে স্বামীজি বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো বেড়ে যায় স্বামীজি তার গুরুকে একদিন শেষ পর্যন্ত খুবই ভীষণ সেবা করেছিলেন আঠারোশো পঁচাশি সালের যখন রামকৃষ্ণ পরমহংস ক্যান্সার রোগে আক্রান্ত হন তখন তিনি তার সেবা দিনরাত করেছিলেন রামকৃষ্ণের মৃত্যুর পরে স্বামীজি তার কলকাতার বরানগরে রামকৃষ্ণ মঠে প্রতিষ্ঠান করেন সেখানে তারা গুরুর কাছ থেকে শেখা সমস্ত আধ্যাত্মিক সাধনা গুলো অনুসরণ করতে থাকে সমাজে মাত্র পঁচিশ বছরে গেরুয়া বস্ত্র ধারণ করেছিলেন এরপরে তিনি সমস্ত ভারত বর্ষ ঘুরে বেড়ান তিনি মঠ ছেড়ে পুরোপুরি ভারতের প্রত্যেক

ধন্যবাদ শ্রোতারা আপনাদের শোনার জন্য এই গল্পটা Hello শ্যাম কি করছিস রে অনেকদিন ধরে phone টোন করিসনা কি ব্যাপার খোঁজতোজ পাচ্ছিনা না ভুলেটুলে গেলি আবার । না না ভুলবো কেনো ওই ব্যাস্ত ছিলাম কাজে তুই কি করছিস

না না ground এ ঘুরতে এলাম খানিক ।

হ্যাঁ করছি তো কি বলতো ওখানে সেই রকম আর কাজ নাই তো নিয়ে আর ভালো লাগেনা ওই কাজ করতে । ও আচ্ছা আচ্ছা মানে কাজ এখনো করছিস মানে না একেবারে পুরোপুরি ছেড়ে দিয়েছি না করছি সেই রকম করার মতো লই যেছি আবার ঘুরে বাড়ি আসছি কাজ থাকে না তো ও আচ্ছা আচ্ছা যাইহোক তাহলে ওটা ছাড়া আর অন্য জাগায় তাহলে কাজ করিস না তাই তো না না অন্য জাগায় আর কাজ করিনা ওটাতেই করি

আচ্ছা যাক ভালো কথা এদিকে বাড়িতে সব ভালো তো

হ্যাঁ আমার বাড়িতেও সবাই ভালো আছে আর তোর বন্ধু বান্ধব সব ভালো আছে ঠিক থাক ঘুরতে মুড়তে যাচ্ছিস নাকি ওদের কাছে আবার আড্ডা দিতে হ্যাঁ যাচ্ছি তো কোনো অমুক ক্ষেত্রে যেয়ে ও আচ্ছা আচ্ছা খুব ভালো

এই কপি লাগাচ্ছি চাষ বাস ও আচ্ছা আচ্ছা তাই নাকি তোরা চাষবাস শুরু করেছিস জমিতে মানে কপি লাগাচ্ছিস হ্যাঁ হ্যাঁ লাগিয়েছি তো বাঁ বাঁধাকপি লাগাইছি ফুলকপি লাগাইছি বাহ বাহ বাহ বাহ খুব ভালো খুব ভালো তা আমাদের কেও এক একটা দু একটা কপি খাওয়াবি তবেই তো না একা একাই খাবি তোরা আবার না না একলাই কেন খাবো তোরা আয় তোদের কে দিচ্ছি চলে আয় আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা অবশই যাবো কি করবো বল ভাই যেতে পারছিনা আমরা হচ্ছি কাজের চাপ তো কাজের জন্য office থেকে এসে Time ও পাচ্ছি না দেখ খাওয়া দাওয়া করে এই তোকে আর তুই তো phone করবিনা কোনোদিন আমি

ও আমার ধরলে recharge ফিচাজ ছিল না তো তাই আর phone করতে আর পারিনা এই তো recharge মারলাম দুদিন হলো ও আচ্ছা আচ্ছা ভালো কথা যাইহোক নিয়ে তাহলে তোদের ওদিকে চাষ কি রকম হচ্ছে একটু বলতো

হ্যাঁ আমাদের এদিকে তো মানে জমিতে অনেক জমিতে অনেক জমিতে লাগিয়েছে দেখলাম আমি রাস্তায় মানে যেতে যেতে দেখ আমাদের তো প্রথমত দেখ জমি নেই বা ছিল যেটাই বাবা বিক্রি করে দিয়েছে কিছু মানে Family problem ছিল আর কি তার জন্য তো এখন তো আর প্রথম থেকে জমি ছিল কিন্তু চাষ বাবা করতো না আরকি তাই জন্য আরো বিক্রি টা করেই দিয়েছে আর এখন আমাদের দিকে যদি বলিস তো অনেক জমি আছে যেহেতু যেহেতু আমাদের রাস্তার ধারে জমি তো যাতায়াত করি তখন দেখি তো ওদের যে এখনকার যদি বলা হয় সরিষা চিনিস হয়তো সরিষা চিনিস তো

হ্যাঁ ওই সরিষাটা তা সরিষাটা জমিতে লাগিয়েছে ঠিক আছে তো অনেক ফলন করেছে দেখলাম অনেক জমিতে বেশির ভাগ জমিতে আমাদের এদিকে মানে সবজির দিক থেকে যদি বলা হয় সবজি দিক তা একটু কম লাগাই কিন্তু ওই তোর ধান গম সরিষা এগুলো যদি বলিস এইগুলোই কিন্তু বেশিরভাগ আমাদের জমিতে লাগাই বুঝতে পারলি হ্যাঁ বুঝতে পারলাম আলু লাগাসনি এইবার হ্যাঁ আলুর কথা যদি বলিস আমি দেখেছিলাম মানে অনেকদিন ধরে হয়তো জমি দিয়ে হেঁটে মানে বাজারে যায়নি ঘুরতে ঘুরতে যখন বাজারে যাই সন্ধ্যের সময় একটু আরকি বা বাড়ি থেকে বাজার বেশি দূর না তার জন্য বাজারে যাই সন্ধের সময় তো মানে একদিনকে ভাবলাম যে অনেক দিন ধরে যায়নি মাঠের দিকে আরকি মানে মাঠ দিয়ে বাজার যেতে হয় না হলে রাস্তা দিয়ে গেলে তো bike এ কিংবা cycle এ যেতে পারি তো ভাবলাম একদিন মাঠ যাই মানে যাচ্ছিলাম দেখলাম যেতে যেতে ওই মানে চার পাঁচ তা জমিতে আলু লাগিয়েছে তা আলু মানে খুব ভালো হয়েছে সে রকম না মানে বেশ মোটামুটি হয়েছে আরকি মানে উম নিচে থেকে তো বুজতে পারা ওপর থেকে তো বুজতে পারা যাবেন যেহেতু নিচে আলু লাগানো আছে ওপরের পাতা তা খুব ছোট ছোট বার হয়েছিল মানে প্রথম তা আমার মনে হয়েছিল যে কেবলই ওটা মানে বীজ তা লাগিয়েছে বুজতে পারলি

আমাদের এখানে মানুষ কপি টা অত চাষ করেনা যদি বলতে যাই কিন্তু করে মানে কি রকম করে হয় তো কারোর বাড়ির মধ্যে জায়গা আছে সেই বাড়ির মধ্যে তো লাগায় আর কি তারপরে এইখানে দেখ আমাদের কিছু কিছু লোক আছে এই রকম type র যে তারা চুরি করতে খুব ওস্তাদ ঠিক আছে হয় তো জমিতে ফসল কিছু লাগালে ধর আমি তোকে একটু উদহারণ দেই ধর

একটা দুটো করে তুলে নিয়ে চলে আসলো আবার যার কপি সেই খেতে পাবে না এই রকম ব্যাপার আর কি হুম এই দিকেও বার করছে রে কি করবো বল লাগিয়েছি নিয়ে চিহ্নত করে তুলেছি তো নিয়ে তার পর দিন এসে দেখি তো দুটো তিনটা কপি নাই আচ্ছা আচ্ছা তাই নাকি মানে তোদের ওই দিকেও তাহলে হ্যাঁ হ্যাঁ মানে তোদের ওই দিকেও যদি বলতে যাই তা তোদের তোদের ওই দিকেও মানে কপি টা তাহলে চুরি করে নিয়ে চলে যাচ্ছে তাই নাকি same এক বাড়ে problem তোদের ওই দিকেও

ও ও আচ্ছা আচ্ছা তাহলে তো এটা করতে পারিস ওটা ভালো মানে একটা জাল দিয়ে ঘেরে উঁচু করে একদম ঘিরে ঠিকাছে হম আর যদি দরকার হয় দেখ মানে জাল বলতে কোনটা দেখ দড়ির জালটা না যদি তারের জাল টা জাল টা উঁচু যদি ঘিরে দিতে পারিস তাহলে খুব ভাল হবে তার কারণ দেখ যদি নিচু ঘিরে দিস না তাহলে হয়তো পাঁ মানে ই করে পা এই পার থেকে ওই পার করে হয়ে আর কি যারা মানে লম্বা আছে তারা পা এপার থেকে ওপার হয়ে চুরি করতে পারবে কিন্তু য যদি উঁচু করে দিস কিন্তু ওই একটা কপির জন্য আর কেও উপরে উঠতে যাবে না বুজতে পারলি

মানে ওই জালটাকে ধরলে জাল দিয়েছে তো জাল তাকে তুলে ভিতরে দিকে তুলে ঢুকছে নিচের দিকে হম আচ্ছা আচ্ছা তাই তো তোকে বললাম আমি তোকে দেখ সুতোর জাল এখন কিছু মনেই করবে না যদি বলা হয় তাহলে

আর বল বল নিচে যা আছে কি সবজি চাষ হচ্ছে এখন আমাদের আমাদের এই দিকে যদি সবজি চাষ বলা হয় আমাদের এখন থেকে দেখ তোকে একটা মানে দূরত্ব বলছি minimum চল্লিশ ত্রিশ কিলোমিটার দূরত্ব আরকি আমাদের এখানে না মানে চল্লিশ ত্রিশ কিলোমিটার দূর হবে আর কি তো ওখানে কি কি চাষ হয় তোকে বল বলে দিচ্ছি আমি একবার ওখানে যদি বলিস তো তোর মানে প্রত্যেকটা ফসল আরকি সবজি কম করে সবজি তা প্রত্যেকটা সবজি তোর চাষ হয় ওখানে ধান তাই কম করে চাষ হয় না বাদ বাকি

পটল বেগুন যত সবজি আছে সব সবজি কিন্তু ওখানে চাষ হয় ওখান থেকে তোর আমাদের এই market এ নিয়ে এসে তখন বিক্রি করে সবাই বুজতে পারলি তো আর তোদের ওই দিককার একটু চাষ চাষ কি রকম হচ্ছে বল মানে কি রকম ফসল টসল

হম বেশ ভালোই হচ্ছে তা বলতে আমরা ই লাগাইছি তো বিট গাজর লাগিয়েছি ই লাগাইছি মোটরসুটি চিনিস তো

ওই লাগিয়েছি কিন্তু কি বলবো বলতো পোকা লেগে গেছে গাছ লাগানোর বড়ো হতে দিচ্ছে না পাতা গুলো সব ফুটো ফুটো হয় আছে

হ্যাঁ হ্যাঁ তাহলে সার ওটাতে ব্যবহার করিস নি মানে ওই আর কি যেটা বলে বিষ আরকি বিষ টা ব্যবহার করিস নি জমিতে হ্যাঁ বিষ দিয়েছি তো বিষ দেওয়ার সত্তেও আছে এখনো যায়না ও আচ্ছা আচ্ছা তাহলে তুই একটা কাজ করতে পারিস দোকানদার কে গিয়ে বলতে পারিস যে আমি তো তোমার তো সার ব্যবহার করেছিলাম এবং বিষও ব্যবহার করে ছিলাম নিয়ে দিয়ে বিষ দিয়েছি তার পরে ও পোকা লাগছে